এটি একটি ছাদ যেখানে ছাদের তিনটি মহিলা ইয়োগা করছেন।

এটি একটি উম সমষ্টি উন্নয়ন অধিকরণ অধিকারের অধিকারদের কারণ অফিস অফ দা ব্লক ডিপার্টমেন্ট অফিসার -দের কারণ |

এবং দূরের একটি মাঠও দেখা গেছে দু জনে তিনজনের জামার রং এক এবং একটি জামা একটি বাচ্চা জামা রং আলাদা রয়েছে।